এটা একটা জঙ্গল। জঙ্গলের মধ্যে একটা জালনা আছে। আর জালনার কাছে একটা লোক ছবি তুলছে।

এটা একটা লন্ড্রি -র দোকান। আর এখানে ড্রাই ওয়াশ -ও হয়। ড্রা আশ ড্রাই ওয়াশ জামাকাপড় ক্লিনিং -ও করা হয় এখানে। আর এখানে একটা ছেলে একটা হলুদ শাড়ি উম ওয়াশ করছে। আর ওয়াশ করার পরে এখানে আইরন করছে। আর এখানে আমরা লন্ড্রি -তে আমরা জামাকাপড় দিই।

আর এখানে অনেকরকমের স্টোরি বইও পা পাওয়া যায়। আর স্টোরি বই আমারপড়তে খুব ভালো লাগে।

আর এই ডিসেম্বর -এর উম স্টার্টিং -এ আর এখানে আমার খুব ভালো লাগলো পিকনিক করে। জাগাটা খুবই ভালো।

খাওয়ার জি খাওয়া-দাওয়াটা খুবই অসাধারণ থাকে।

আমরা স-সন্ধে বেলায় খুবই এনজয় করতাম বন্ধুরা মিলিয়ে।

খুব সুন্দর সুন্দর ছোট ছোট লাইট লাগানো আছে লাল কালার -এর আর এখানে অনেক লোক দেখতে এসেছে।